একটি ছেলে হলুদ রঙ্গের পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

পুকুরে জলের মাঝখানে একটি বাঁশের খুঁটি রয়েছে।

এখানে একটি হলঘর দেখতে পাচ্ছি।

এখানে জমিতে ধান ক্ষেত লাগানো দেখা যাচ্ছে।

ইটের ঘরের মতো লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখতে পাচ্ছি।

ইস্কুলের সামনে একটি বড় সিঁড়ি দেখা যাচ্ছে।

চা পাতা বাগানে চারিদিকে গাছপালা দেখা যাচ্ছে।

নালায় একটি ছোট বট্টি জল দেখা যাচ্ছে।

লাল টবের উপর একটি গাছ দেখতে পাচ্ছি।

দুটো পুতুলের গায়ে ছেলেদের পোশাক পরানো দেখা যাচ্ছে।

বিভিন্ন রকমের সাইকেল সাজানো রয়েছে।

বিল্ডিং বাড়ির নিচে একটি বড় দোকানের মধ্যে একটি কাপড়ের পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে।

এখানে একটি বড়ো মাঠ দেখতে পাচ্ছি মাঠে সবুজ রঙের কার্পেট বিছানো রয়েছে।

বাচ্চাদের খেলানো একটি মিকি মাউস হাউজ আছে।

এখানে একটি ঘাস ভর্তি কাঁচা রাস্তা দেখতে পাচ্ছি।

পাথরের চারিদিকে বাড়িঘর গাছপালা দেখা যাচ্ছে।

লোহার গ্রীল লাগানো জানলার পর্দা লাগানো আছে।

এখানে একটি বড় ছাদের ঘর দেখা যাচ্ছে।

লাল হলুদ রং করা আছে এখানে অনেক কয়জন মানুষকে দেখা যাচ্ছে।

পিছনে একটি ঘাস ভর্তি মাঠ দেখা যাচ্ছে ।

কয়েকটি লোহার পাইপ দেখা যাচ্ছে।

এটি লোহার ইলেকট্রিক পোল দেখা যাচ্ছে।

চেয়ারের উপর দুইজন মানুষ বসে রয়েছে।